কিছু মানুষ জন রয়েছে যারা জিম করতে এসেছে।

এবং একটি পতাকা মতো টানানো আছে। এবং--

এখানে নানা রকম লেখা রয়েছে ।